জিনিসটা খুব ভালো মানে নতুনত্ব একদম নতুনত্ব মানে ওই গাড়ির মধ্যে ঐরকম যে একটা রেস্তোরাঁ বানানো একদম ওটা নতুনত্ব একবারে ওপরে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে ওপরে আবার বড় বড় পাখা দেওয়া

এমনিতেও প্রচুর হাওয়া হ্যাঁ এমনিতেও প্রচুর হাওয়া ছিল আবার তার উপরে পাখার হাওয়া দিচ্ছিল আমার তো চুল উড়েই যাচ্ছে হেই তারপরে রিংকু বায়না করলো ভাইকে যে না খাবো খাবো গিয়ে জোর করে গিয়ে তো বাবা মা তো খেলোই না মা না ওপরে উঠতে পারবে না তারপরে মা ষষ্ঠীর দিন আখ জিনিসটা খায় না ও জন্য বললো আমি খাবো না ষষ্ঠীর দিন ছিল তো? ষষ্ঠী ছিল আর তুই আর আমি তো কিছুই মানি না আমাদের আমরা এইসব আমরা পারবও না করতে বলেই দিছি মা ছিলোনা ওই জন্য মনে ছিল

হ্যাঁ আমরা তো এইসব মানিও না মানবোও না আর সত্যি কথা বলতে কি আহ যে নিজের শরীরকে কষ্ট দিয়ে আমরা কোনো কিছু ওগুলো হয় না নিজের শরীরকে কষ্ট দিয়ে ওগুলোর কোনো মানে হয় না ঠাকুর তোমায় বলেনি যে তুমি ষষ্ঠী করো কি তুমি সপ্তমী করো এগুলো তো ঠাকুরে বলে দেয় না আর শরীরটাই আগে তারপরে বাকি সব কিছু তাই না? সেটাকে বুঝতে হবে মায়েরা তো বুঝতে চায় না মায়েরা নানা রকম জিনিস করতে থাকে কিন্তু আমরা হুম মায়েরা ভাবে যে বাবা আমরার বাচ্চার মা তো আমরা যেটা করবো সেটাই বাচ্চাদের হবে. আমরা যদি বিয়ে করি মানে পাপ করি তাহলে তাদেরই ক্ষতি হবে ওটা একদমই তো ভুল ধারণা ওটা মানুষের ধারণা তাহলে একটা মা বাচ্চাকে যতটা ভালোবাসে একটা বাবাও নিশ্চয় ততটাই ভালোবাসে কম বাঁসে না সে তাহলে তোমার মা তাহলে কেন সবকিছু পালবে?

মনের যে ধারণাটা সেটা তো তুমি পাল্টাতে পারবে না

আর যতই হোক আগেকার মানুষ তো আমি তো তাও বলতে পারতাম না তুই তুই আসার পর আমার সাহসটাও অনেকটা বেড়েছে তুই যে এগুলো যুক্তি দিয়ে বলিস তোর কথাগুলো তোর প্রত্যেকটা কথাতেই যুক্তি আছে হ্যাঁ যুক্তি দিয়ে কথা ওইটা কিন্তু মানে বলতে পারতাম না আসার পর সেই সাহসটা অনেকটা বেড়েছে এখন বলতে পারি হুম এখন এখন দুজনে একসাথে হয়েও বলি যখন বোঝে বোঝে আবার

বোঝে ওটা যেহেতু ধরো যুক্তি দিয়ে আমি বোঝাই

ওই জন্য মনডা মানে না ভয় পায় ওই জন্য ভয় পায় তুমি দেখো না মায়ের ওই কথাটাই বলছি মায়ের ওই যে বিপত্তারিণীর যে তাগাটা সুতোটা যেটা হাতে বাধে মা ওটা তোমার হাতে শীতকালে যখন ঠাণ্ডা হয় শীতকালে ওই যে তোমার ফুল হাতা ইয়ে পড়ে তো জামা পড়ে তো তখন ওইটা জলের সাথে কেমন একটা খায়ের মতো হয়ে যায় না মায়ের হাতে

আহ মানে বাবা বলে যে ওটা তুমি এখন খুলে দাও দিয়ে ওই জায়গাটায় একটু ওষুধ লাগাও ওটা ঠিক হয়ে যাবে তখনও বলে যে না আমি ওটা খুলতে পারবো না এতদিন ধরে করছি হ্যাঁ দাদাভাই যত বছর বয়স তত বছর পড়ছি কোনোদিন একটা দিনের জন্যও খুলে থাকিনি তো খুলতে পারবো না খুলে এবারে দেখলাম হাতে পড়েছিল মানে হাতের কব্জিতে পড়ে ছিল তখন আমিও এখনো ওখানে একটা যুক্তি দিলাম আমাকে যখন এবারে বললো কথাটা আমি বললাম কোনোদিন খোলোনি বলছো তাহলে তোমার ইয়ের সময় হাঁটুটা যখন ইয়ে হয়েছিল তখন খুলে দিয়েছিল তোমার? তখন কি করবে তাহলে? তখন বলছে না ওটা অন্য ব্যাপার

আরে ওটা সবই মনের ব্যাপার সব ব্যাপার একটাই মনের ব্যাপার ওটাকে মনটাকে মানিয়েছে যে না এটা আমার হ্যাঁ operat মানে ইয়ে হয়েছে বলে হাটুটা ঠিক করেছে বলে তাই জন্য এটা তখন খুলতে হয়েছিল আর কি মনটাকে ওই ভাবেই ইয়ে করে নিয়েছি তো সবটাই মনের ব্যাপার মন থেকে যদি চায় যে না করবো না ইয়ে করবো না তালে ঠিকই হবে যেমন আমরা আমরা মনে করছি কি যে আমরা ঐসব করব না হ্যাঁ আমাদের কি কোন দ্বিধা আছে না দ্বন্দ্ব আছে মনের ভেতর? কিছুই নেই অনেক কিছুই তো ওই যে আমাদের বাচ্চাদের জন্মদিন পালন করা যাবে না

এগুলোও ছিল পায়েস করে দেওয়া যাবে না ওইটা একটা খুব বড় power যেটা করতে পেরেছিস আরে তুই করেছিস কালকে পুচু বলছে কথাটা বলছে যে উম momma তুমি তো কোনোদিন আমাকে পায়েসও করে দাওনি জন্মদিনে দিয়ে আমি বললাম না আমি তো করে দিইনি ভয় পেতাম তো পাপা বলতো কি বলতো ভয় পেতাম কি করে করবো হ্যাঁ আর আমি তো তারপরে তো কাম্মা আসার পর সাহস দেওয়াতে তারপর তো করেছি momma এলো তারপরে আমরা উম করেছি. তাহলে দিয়ে বলছে যে উম না ওই রকম ইয়ে হুম কি বলে মা আমি তখন কিছু বলতাম না আমার মনে হতো হ্যাঁ কষ্ট হতো বলতে পারতো না জন্মদিন পালন করা হয় ও দেখে হ্যাঁ ওর হয় না ওই জন্য ওদের মনে একটা কষ্ট থাকে

তো এইটা আমার একটা খুব বড় ইয়ে ছিল মনে মনে

হ্যাঁ সত্যিই তাই নামটা ওটা আবার সবচেয়ে ওদের আবার বড় পাওয়া মানে বিশেষ করে পুজোর তো বড় পাওয়া ওইটা করেছি এই তো পেয়েছে আমার মেয়ে তো তোমার রিঙ্কু তো ছোট থেকেই পেয়েছো ওইটা তো হ্যাঁ ওইটা যে ওইটা যে করেছি মাকে বুঝিয়েছি সেটাও বুঝেছে সেটাও বুঝেছে

তখন কত বয়স ওর যখন ক~ করা হলো? ওর কত হবে ওরম

হ্যাঁ হ্যাঁ ওর নয় বছর হবে কারণ এই নয় বছরের আগের থেকে রকমই হবে কারণ তোমার রিংকুকেও দিচ্ছিলাম তার আগের বছর থেকেই পুচুকেও দেয়া শুরু হয়েছে আগের বছর থেকেই তো মাকে রাজি করলাম না ওকে দেবো বলে আর রিম্পুকে দেবো বলে?

কতগুলো তার আগে কতগুলো বছর কাটিয়েছে সেগুলো দেখেছে. বন্ধুদের

হ্যাঁ ও তো বলতো যখন বন্ধুদের ইয়ে দেখতো তখন খুব কষ্ট হতো তখন বলতে পারতো পারতো না বাড়িতে ওর মনে হতো যে এমনকি এমনও দিন গেছে আমি হয়তো তোর একটা উম ওর জন্য কেক এনেছি কাটবো বলে সেই কেকটা কাটছে সেটাও তোর উম দাদাভাই করছো ওই সব কিছু একটা হয়ে যাবে হ্যাঁ কিছু ব্যাপার হবে. সেও মানে যে ভয়ে ভয়ে ইয়ে করতো তখন না সত্যি কথা বলতে কি একটা অন্যরকম ব্যাপার ছিল সে সবেতেই ভয়ে পেতাম, ওই জিনিসটা কিন্তু তুই আসার পর ঐটা কেটে গেছে মানে সাহসটা বল যেটুকু সাহস পেয়েছি তোর জন্য তা পেয়েছি মানে তোকে দেখেই আমার মনে হয়েছে ওই জিনিসগুলা কিচ্ছু নাই ওই জিনিস ওগুলো আগেকার আগেকার মেয়েদেরকে মেয়েদেরকে মেয়ে হয়েছে মানে তোমার কিছুই না ওটা হ্যাঁ মেয়েদেরকে আবার ওসব করবে কি মেয়েরা থাকবে বাড়ির কাজ করবে সব ওই জন্য হ্যাঁ মেয়েদেরকে মেয়েদের জন্য কিছু করা হতো না তাই মেয়েদের জন্মদিন পালন করতে নেই মেয়েদের এই করতে নেই মেয়েদেরকে পালন করতে নেই

মানে উম ইয়ে করে করে যত্ন করে করা হয় যেমনি হয়ে গেল মেয়ে হয়ে গেল তখনই কেন তার আলাদা রকম হয়ে যাবে

যতটা কষ্ট হয় মায়ের ছেলে হতেও ততটা কষ্ট হয় মায়ের তালে মায়ের মা দুজনকে দুরকম কেন দেখবে যাই হোক এই জিনিসটার চিন্তাধারাটা

আগে আগে ধরো শুধু ছেলেদেরকেই রান্না সুন্দর সুন্দর রান্না করে দিত জন্মদিনের ছেলেদের কিন্তু এখন আমাকেও দেয় তোমারটাই তো কোনদিন পায়নি তোমাকে তুমি তো এখানে চলে আসো

তুমি এখানে থাকো কিন্তু আমাকে ও দুবার করে দিয়েছে মা রান্না করে ভালো ভালো ভাজা টাজা রান্না করে এবারে দিতে পারেনি এবারে তুমি দিয়েছো এবারে আমি ভেবেইছিলাম যে মা এবারে তো মা নেই এখানে তো আছিস আমি মনে মনেই ঠিক করেছিলাম যে তোকে জন্মদিনে ইয়ে করবো উম যতটা পারি যেটুকু পারি মা আমার মা ও বলেছে বাহ্ খুব সুন্দর হয়েছে ছবি গুলো দেখেছে সৌমি সব ছবিগুলো দেখিয়েছে মাকে হ্যা আর বৌদি বৌমনি ও বলছে বাহ্ ভালোইতো তাও কিছু তেমন কিছু করতে পারিনি যেটুকু আরকি ইয়ে সেটুকুই করা হয়েছে ওটাই আনন্দ আরকি ওটাই মানে সবচেয়ে আনন্দ তারপর তোকে তুই যে একটু আনন্দ পেলি একটু খুশি হলি হ্যা এটাই অনেকটা আনন্দ কাউকে খুশি করাটাও একটা আনন্দ হ্যা তাই হ্যা তারপরে ইয়ে গেলাম সেদিনই দুর্গাপুর গেলাম বল ও বাবা সেতো দুর্গাপুর যাবো কি যাবোনা বল প্রচন্ড মেঘ বৃষ্টি হ্যা বর্ধমান থেকে দুর্গাপুর যতটা রাস্তা গেলাম ওরা কি বলছে যে ফিরে যাবো বলছিলো না

তোমার ভাই বলছিলো যে না গেলেই হতো দূর এতো বৃষ্টি মানে রাস্তায় তো কিচ্ছু দেখা যাচ্ছিলো না এতো বৃষ্টি রাস্তা পুরো সাদা হয়ে গিয়েছিলো হ্যা কিন্তু ঠাকুর গুলোও দেখেছি হালকা হালকা বৃষ্টিতে ভিজেছিলাম অল্প অল্প তখন আর অত বৃষ্টি হয়নি ভালো লেগেছিলো একটা অন্নরকম ব্যাপার আহ বৃষ্টিও পড়ছিলো ঠাকুর ও দেখেছি হ্যা কাদা রাস্তায় দুর্গাপুরে দুর্গাপুরে কয়েকটা দূর্গা পুজো হয়তো বাছাই করা একদম সেরা সেরা ওগুলো যদি না দেখি তাহলে মনে হয় দূর্গা পুজোয় আর ঐগুলো দেখতেই তো যায় সবাই আমরাও তো যাই এখানথেকে ওই কয়েকটা বাছাই করা হ্যা তোমার ওই যে মুচিপাড়া যে বড় দূর্গা ইয়ে টা করেছিল কি দারুন blue color এর মনে আছে খুব সুন্দর হ্যা হ্যা হ্যা ওটাও খুব সুন্দর যখন ইয়ে দুর্গাপুরে যখন চলে যাবো তখন তুই আগে থেকে যাবি তখন আমরা গিয়ে সবাই মিলে একসাথে ঠাকুর দেখবো এই পুজোটা কদিন হ্যা সেরকম চলে আসবি ঐরকম করে কাটাবো তখন খুব ভালো লাগে ওরকম ঘুরতে গিয়ে তারপরে বোধ হয় খেলাম কি হ্যা ইয়ে তে খেলাম ভাইয়ের সেই ঐখানে ইয়েতে খেলাম রেস্তোরাতে বল হ্যা হ্যা হ্যা হ্যা ওখানে খেলাম কি খাওয়ালো ওই বোধ হয় মুরগির মাংস ছিল মুরগির মাংস দিয়ে একটা এরকম নাম দিয়েছিলো সেটা প্রথমে দিয়েছিলো দারুন test হ্যা দারুন খুব সুন্দর আমরা আমরা সেইদিন ইয়েরটায় গেলাম তোর ওই উম সগড়ায় যেটা গেলাম গিয়ে তো আমরাতো প্রথম পরিচয় দেয়নি

পর্যন্ত নেই হুম দি শেষে ভাত ছিল হ্যা ইচ্ছে করেই করেছিল আছে তো ভালো ভালো রাঁধুনি আছে ওখানে দুটো ওখানেই সব থেকে বেশি মানে টাকা ওখানেই বেশি সবথেকে দিতে হয় কারণ ওখানে দুটো ভালো ভালো রাঁধুনি রেখেছে অনেক টাকা বেতন দিয়ে দিচ্ছে শুধু শুধু ওদেরকে বলেইনি ওরা যে তোমাদের customer এসেছে এইটা রান্না করে দাও কি কিছু কিছু বলেনি তোমার ভাইতো ওটা শুনে সঙ্গে সঙ্গে phone টা করেছিল ওখানে যে দেখাশুনা করে তাকে সঙ্গে সঙ্গে phone করেছিল দি তো খুব চেঁচামেচি করলো তোমার ভাই হ্যা তো বললো যে তোমরা যারা আসে মানুষজন খাওয়া দাওয়া করতে তাদের সাথে তোমরা তাহলে এরকমই ব্যবহার করো তাহলে উম পরিচয়টা তো এমনি বাইরের এমনি মানুষ হিসেবেই গিয়েছিলে তাইনা ওই একটা শুধু বয়স্ক মানুষ ছিল সে কি বললো বলতো মহিলা সে বলছে ও যখন ভাইয়ের পরিচয় দিয়েছি ও বাবা তাই নাকি তাই নাকি সব ঠিক ছিল তো সব ঠিক ছিল এরকম করে ও জিজ্ঞাসা করছে ওই মহিলাকে দেখে মনে হলো ভালো তখন জিজ্ঞাসা করছে শেষে হ্যা হুম কিরকম দেখ পয়সা গুলো নেয় কাজের কাজ কিছুই করে না না কাছে না থাকলে যেটা হয় কিন্তু তোমার ভাই ঐযে বন্ধুকে সমীরণ কে ওকে যে দেখাশুনা করার জন্য বলেছে ও সেরকমই এইগুলো একটু খেয়াল তো রাখতে হবে Hello

হ্যাঁ বলো কেমন আছো? হ্যাঁ ভালোআছি চলছে টুকটাক ঠান্ডার মধ্যে তোমার খবর কি? আমার ও চলে যাচ্ছে

হম কাজ করছো হ্যাঁ কাজ করছি এখনতো বুঝতেই পারছো ঠান্ডার মধ্যে এখন office যেতে হচ্ছে আগে তো work from home ছিল

এই lockdown টি এসে lockdown টা এসে সবাইকে দেখছি খুব মানে বাজে অবস্থায় ফেলে দিয়েছে হ্যাঁ আগে যেরকম office এ গিয়ে কাজ করতাম তারপর lockdown এর সময় সবাই ওই work from home এখন সবাই একটা

হম এখন দেখাযাক মানে এর তোমার কি try করছো সেরকম company খুঁজে পেয়েছো কিছু

তাই তোমাকে phone করলাম যে তুমি কোথাও join করছো করেছো কিনা বা করছো কিনা তো তাহলে সেই হিসেবে আমিও দেখবো উহ আমি করছিলাম মানে আমিও করছি আমাকে তো আমাদের অফিসে যেতেই হয় আমাদের work from home এর এখন কোনো option কিছু নেই আমাদেরকেও মানে work from office তো office করতে হচ্ছে কারণ সত্যি কথা বলতে গেলে কি আমাদের উপায় নেই যেতেই হবে এবার বুঝতেপাই তোমাদের problem হয়ে আছে মানে অনকেরই problem টা হয়েছে যে ওই আমাদের office এ অনেকে আছে যারা office আসতে চাইছে না তারা work from home এর একটা option খুঁজছে but সেরকম option তো এখন চটকরে পায় তবে হ্যাঁ তুমি একটু ওই JIO বা তোমার হচ্ছে ফ্লিপকার্ট এর টেক মাহেন্দ্রা এইসব যে company গুলো রয়েছে এদের এদের একটু website গুলো ঘেটে দেখতে পার এদের অনেক রকম তোমার হচ্ছে work from home এর option থাকে ঠিকাছে

কিন্তু কি বলতো এখন না আমি কোন ভরসা পাচ্ছি না কারণ কি এখন বুঝতেই পার এখন তো job এর এতো crisis চলছে বলে এখন অনেক application বেরিয়েছে যেখান থেকে আমরা

অনেকের fake এ account খুলে রাখে তো সে ক্ষেত্রে এর অনেক problem হতে পারে তো যার জন্য আমি কোনো ভরসা পাচ্ছিনা

সেক্ষেত্রে আমি দেখছিলাম যদি কোনো source থাকে তো সেটা যাতে genuine হয় কারণ কি আমি কোনো application এর মাধমে কিছু করতে চাইছিলাম না তো তার জন্যই

এর প্রতিটা জায়গাতেই maximum consultancy maximum যারা বলে আমরা এইরকম work from home এর opportunity জন্য যারা বলে তারা maximum টাই Fake হয় এক তারা টাকা পয়সা demand করে একটা লামসাম amount বলে registration fees দেও নাহলে আমাদের ওটা দেয়ার পর বলবে যে আমাদের এককালীন আপনার first month এর salary টা দিতে হবে তারপরে দেখা গেলো কাজ ফাজ এইটা একটা হয় আরেকটা আছে যারা উহ কাজগুলো হয়তো করিয়ে নেয় এর বিভিন্ন রকম work from home এর তো option থাকে হম কাজ গুলো করেনিলো তারপর salary টা আর provide করে না salary এর জন্য তখন দৌড়ে মরতে হয় যে হ্যাঁ continue আমরা আমাদের নিজেদের time waste করে নিজেদের net খরচা করে নিজে সবকিছু করে আমরা হয়তো কাজটা করলাম কাজটা করার পর দেখা গেলো last এ আমরা ওই option টাই পেলাম মানে salary টা আর পেলাম না তো এটা একটা problem but আহ তবে একটা কথা বলবো মানে যে যতদিন না তুমি পাচ্ছ work from home এর কোনো option ততদিন পর্যন্তু কিন্তু এই কাজটা কিন্তু ছেড়োনা এইকাজ কিন্তু ছেড়োনা কারণ এখন সত্যিকথা বলতে গেলে হম market এ কিন্তু এখন কাজ নেই সত্যি করে বলতে গেলে market এ কাজ নেই কাজ নেওয়া উম মানে এই lockdown এর পর বোলো বা lockdown এর অনেক আগে থেকেই market এর অবস্থা খুব খারাব তো lockdown এর পর আরোই হয়ে গেছে বিভিন্ন company তে কিন্তু এখন এর কি বলবো staff ছাটাই করছে তুমি নিশ্চই খবরা খবর গুলো একটু দেখো নিশ্চই দেখতে পেয়েছো যে এর twitter তারপর হচ্ছে দুদিন খবর পেলাম যে ম্যাকডোনাল্ড

পঞ্চাশ জন লোক লাগবে হয়তো দুশো জন লোক ছিল সেখান থেকে দেড়শো জন ছেটে দিচ্ছে এবার বাকি যে পঞ্চাশ জন আছে সেই পঞ্চাশ জন কে দিয়ে ওই দেড়শো বাকি দেড়শো জনের কাজটা করবে

কারণ একটা তো salary এর ব্যাপার আছে ধরো একটা salary মাসে কালে ঢোকে সেটা একটা এর নিশ্চিন্তের ব্যাপার দ্বিতীয় হচ্ছে কোথাও চাকরী নেই আমি একটা ধরো যেখানে চাকরী করছি একটা বোরো post এ সেটা ছেড়ে হটকরে অন্য একটা company চলে গেলাম এর মানে ছেড়ে দিলাম যে ভাবলাম যে এইরকমই একটা চাকরী পেয়ে যাবো সেটা কিন্তু এখন হচ্ছে না মানে নিজের মনের মতো চাকরী বোলো বা নিজের ভালো লাগা কোনো চাকরী সেটা কিন্তু এখন পাওয়া যাচ্ছেনা তো সেই জন্যেই বলবো যে যেটা করবে বুঝে শুনে করবে দেখো work from home এর option এখন আছে but এ in future এই work from home এর এই option থাকবে কিনা সেটা কিন্তু চিন্তার বিষয় আগে তো work from home এর এতটা এর opportunity ছিল না এটা তোমার lockdown থেকে শুরু হয়েছে যখন lockdown লোকে ঘরে বসে কাজ গুলো করছিলো তারপরে বিভিন্ন রকম company নাকি তারা এখনো ওই lockdown উহ work from home এই করেছে তাদের office এ আস্তে হচ্ছে না

তখন কিন্তু খুব সমস্যা হয়ে যাবে সেটা কিন্তু ভেবে সেটাই আমি ঐজন্যেই ছাড়ছি না ওই জন্য আমি একটা job একদম মানে proper job একটা পাবো তারপরে আমি ভাবনা চিন্তা করবো ছাড়ার কারণ কি এখন না যারা তুমি যদি কোনো application বা কোনো আহ link এর through তুমি যদি job নেওয়ার চেষ্টা করোনা তো সে ক্ষেত্রে অনেক সময় না উনারা business খুলে বসে থাকে কারণ কি আমি কয়েকদিন আগে আমি try করেছিলাম যেটা হচ্ছে আমি company টার নাম আমার মনে নেই তো আমি এটা naukri থেকেই পেয়েছিলাম তো সেখানে কি হয়েছে না আমাকে বলছে কি যে এটা তোমার job না ইটা এক type business তো আমি বলছি ঠিক আছে যদি work from home হয় ঠিক আছে আমি দেখি কেমন business বলছে যে উনারা যে ইয়ে গুলো আছে না যে তোমার এর আর যেহেতু তোমার মাহিন্দ্রা company তে product গুলো থাকে যেরকম তোমার crane বা বড়ো বড়ো গাড়ি গুলো ওগুলো বলছে তোমাকে এটা purchase করতে হবে তোমাকে একটা পাঁচশো টাকা আছে হাজার টাকা আছে দুই হাজার টাকা আছে সেরকম তোমাকে purchase করতে হবে তো তুমি টাকাটা payment করবে তারপরে উনারা ওই গাড়িটাকে মানে ইয়ে করবে rent এ দেবে কাওকে তো সেই rent এর তোমার fifty fifty ইয়ে হবে share হবে উনাদের fifty হবে আমার ও fifty হবে তো এইরকম একটা ব্যাপার তো আমি কি করে বুঝবো যে ওটা একদম সঠিক উহ তো আমি সেটা বারণ করে দিয়েছি আমি বলছি দরকার নেই আমার business আমার job এই ভালো তো এটাই আমি একটা মানে ভরসা পেলাম না যে ঠিক আছে তারপরে কী হয়েছে কয়েকদিন আগে আমার একটা friend এর সাথে এরকম হয়েছে যে আমার company তে job করতো তো সে job দিয়ে এখন বাড়িতেই বসে আছে দুই মাস হয়ে গেছে সে এখনো পর্যন্ত কোনো job পাইনি

পেয়ে গেলেও ছেড়োনা কারণ কি হচ্ছে দেখো work from home বলো বা যাই বলোনা কেন ধরো তুমি একটা company তোমার দেখে মনে হলো যে এইটা trustable একে trust করা যায় তো সেখানে ঢুকে গেলে এবার তুমি জানো না তো তুমি তো আর তাদের company এর ভেতরে ঢুকতে পারছো তাদের policy তুমি জানো না তাদের কি তারা policy তারা কি maintain করে তো তুমি জানোনা তুমি আবার কাজটা ছেড়ে দিলে কাজটা ছেড়ে দেয়ার পর তুমি work from home শুরু করে দিলে work from home শুরু করার পর তুমি দেখতে পেলে যে তুমি ultimate work from home কাজ করার একমাস হয়ে গেলো তবু তুমি salary টা পেলে না তখন কিন্তু সমস্যা টা খুব বড় হবে তো সেই জন্য হুট্ করে কোনো কাজ ছেড়ে দিয়োনা তুমি বরঞ্চ চেষ্টা করো যে side by side যদি কিছু করা যায় ধরো এই কাজটা যেটা তুমি করছো এখন সেই কাজটা করছো তার সঙ্গে side by side কিছু একটা কাজ করছো সেই কাজটা করার পরে একমাস দুইমাস তুমি কাজটা করে দেখলে যে হ্যাঁ আমি টাকাটা ঠিকঠাক পাচ্ছি তখন তুমি চিন্তা ভাবনা করো যে আমি তাহলে আমার বর্তমান যে কাজটা করছিলাম সেটা আমি এখন ছেড়ে দেব